এইটি বাচ্চাদের ওয়াটার পার্ক সামনে দেখুন দুইটা স্লীপ বানানো আছে স্লীপ এ একদম ছোট বাচ্চা আছে ওর পাশে একটি বৌ দাঁড়িয়ে আছে এইদিকে একটা বা একটা বাচ্চা একটা লোক সামনের দিক থাকে যাচ্ছে উপরে আবার দেখুন দুইখানা বাচ্চা ওপর থেকে নিচে আসছে।

এইটা একটা বাড়ি বাড়ির ভিতরে একটা মন্দির বানানো আছে মন্দিরটা ডিস্যাইন -টা খুব সুন্দর লাগছে বাড়ির ডিসাইন -টা খুব সুন্দর লাগছে গ্রীন কালার দিয়ে পেইন্ট করে রেখেছে উপরে পিঙ্ক বা সাদা দিয়ে পেইন্ট করে বা ডিসাইন করে রেখেছে গেট -এর ডিসাইন গুলো খুব সুন্দর লাগ্--

সামনে একটা কোন বিল্ডিং মতোন ভেতরে আছে তার আশপাশ দিয়ে বাউন্ডারি করা আছে বাউন্ডারি র ওপরে তার দিয়ে ঘেরা আছে লাল রং এ হলুদ রং দিয়ে পেইন্ট করা আছে এবং সামনে দেখুন খুব বড়ো দরজা লাগানো আছে ভেতরে অনেক বড়ো বড়ো গাছ আছে এইপাশে একটা--

এখানে একটা খুব বিশাল বড়ো নদী আছে। নদীর সঙ্গে আকাশটা মনে হচ্ছে লাগানো আছে। নদীর আর আকাশের রংটা পুরো একসঙ্গে মিশিয়ে গেছে। নদীর ওপরে দেখুন দুইটা নৌকা রাখানো আছে। এই পাশে একটা নৌকার মধ্যে একটা মেয়ে আর সে দাঁড়িয়ে রয়েছে।

সোজা দেখুন আবার তিনটে চারটে লোকজন ওখানে কিছু করছেন। স্ট্যাচু -র অম ডাইনে দিকে একটা লোক সাদা শার্ট পরে এইদিকেই চলে আসছে।

পাশে একটা স্কুটি আছে।

একটা বড়ো ট্রাক আছে ওই খান থেকে একটা লোক ঠেলে কিছু মাল পত্র নিয়ে যাচ্ছে।

এখানে মাজখানে দেখুন অনেকগুলো লোকজন বোট নিয়েএই খুজছে ।

মাঠের উপর অনেকগুলো লোকজন বসে আড্ডা দিচ্ছে।

এইখানে অনেক গুলো কাটুর্ন -এর উম স্ট্যাচু বানিয়ে রাখানো হয়েছে ।

তার উল্টো দিকে দেখুন লাল রঙের পর্দা লাগিয়েছে সীসা ওখানে ।